এটা ফুটবল খেলার জন্য ট্রেনিং হচ্ছে।

এবং কিছু লোক বাস থেকে নেমে চলে যাচ্ছে।

এটি একটি হাইস্কুল ।

কারণ লেখা আছে জমিদাতা খুমারু রয় খুমারু মোহন রয়।

এবং সামনে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ও দেখা যাচ্ছে।

পরে হচ্ছে সার্ফ শ্যাম্পু সাবান কোল্ড ড্রিঙ্কস ।

দূরে এবং একটি ভালো ঘর তৈরী হচ্ছে।

একটি ছেলেকে দেখা যাচ্ছেসুন্দর বডি ।

এটি একটি বিল্ডিং তার পাশে একটি টাওয়ার দাঁড়ানো আছে এবং সামনে একটি গেট গেট এর যে ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল এর।